খারাপ অবস্থা ছিলো তোমার

তখন আরা আরো খারাপ অবস্থা ছিল

হ্যাঁ খারাপ অবস্থা ছিল মানে হচ্ছে গিয়ে যেহুতু এরকম যেহুতু ওর সঙ্গে ওর এ ব্যাপারটা রয়েছে বলে

আমার তো ওটা নিয়েই তো আমি সারাক্ষণ ভাবতাম মন খারার করতাম সারাক্ষণ কাঁদতাম একার ঘরে থাকতাম হয়না যে একটা মানুষ যে একটা মানে কি বলবো যে কোনো একটা ঘটনার মধ্যে যে ঢুকে যাওয়া

সেইটা আমার সঙ্গে হয়েছিল এবার তখন একাকিত্বটা না আমাকে অনেকটা মানে পুরো জর্জরিত করে দিয়েছিল

তখন গিয়ে আমি এই বাচ্চাদের স~

তালে যে আমি এখন পুরোটাই ঠিকঠাক

আগে যে position টা ছিল সেই position থেকে তো এখন অনেক

কদিন আগেও তোমার যা হাল ছিল মানে একদম এখন অনেক পরিবর্তন হয়ে গেছে চোঁখ টোক পুরো একদম কালো হয়ে গেছিলো dark circles হয়ে গেছিলো এখন তো তাও সুন্দর লাগছে দেখতে তখন একদম মানে মানে লোক তোমার মুখ দেখলেই বুঝে বলে দেবে যে কিছু না কিছু problem -এর মধ্যে এই মানুষটা আছে

আমার কিন্তু কি বলতো টাকা পয়সা নিয়ে আমি মন খারাপ করিনা যে কেনো আমার অনেক আ ছিলো ছিলো কেনো এখন নেই বা কেনো ভালো খাবার খেতে পারবোনা কেনো ভালো ঘুরতে পারবোনা ভালো জামা কাপড় এগুলোনা দেখবে মনে যদি একটু শান্তি থাকে না নিজের মানুষটা নিজে যদি ঠিক ঠাক থাকে তাহলে দেখবে সব লড়াই লড়া যায় কিন্তু নিজের যদি তোমার যাদের যাকে নিয়ে তুমি লড়ছ সেই যদি সৈনই যদি তোমার ঠিক না থাকে তো তুমি তোমার রাজত্ব কি করে চালাবে

হ্যাঁ আ মানে আমার মার তো আগে এইসব লড়তেই পারতো না এখন যখন দেখছে যে হ্যাঁ আমরা বড়ো হয়েছি আমরা মানে মা কে support দিতে পারবো তার পিছনে backing এ আমরা রয়েছি এখন মা গলা জোড়ই করে বলতে পারে তো আগে আমার মা এখন এখনও মাটিরই মানুষ কিন্তু তখন আরো মাটির মানুষ ছিলো মানে কাউকে ঘুরিয়ে যে জবাব দেবে সেটাই ইয়ে ছিলো না মানে মা দিতোনা কাউকে

না এটা কি বলো তো এটা একটা না কি বলতো ভয় লাগে ভয় লাগে যখন আর উনি একজন একা মহিলা মানুষ যেহুতু uncle চলে গেছেন ওই একটা কষ্ট দেখো uncle -এর চলে যাওয়ার ও বয়স না এখন কি হতো তোমাদের তিনটে মেয়ের বিয়ে দিয়ে দিলে উনি আর ওনার husband দুজনের একটা সুখের সংসার যেখানে আর কেউ নেই

স্বামী স্ত্রীর যে একটা bonding থাকে না সেই bonding টা একটা অন্য রকম মানুষ বলে যে যখন অনেক বছর সংসার করে না তখন নাকি স্বামী স্ত্রী এক রকম দেখতে হয়ে যায় এটা কথাতেই আছে

যে যারা দেখবে না ধরো হয়তো সত্তর বছর ষাট বছর যাদের সংসার জীবন তারা দেখবে না স্বামী স্ত্রী একই রকমের দেখতে হয়ে যায় এটা হয় কারণ এক সঙ্গে থাকতে থাকতে না একটা হয়ে যায়

সংসার সংসারে যদি যে সংসার করতে ভালোবাসে তার যদি সংসারটা ঠিক করে না হয়ে তার থেকে বেশি কষ্টের আর কিচ্ছু নেই

আমার মায়ের তো পুরোটাই জীব মানে পুরোটা বলতে গেলে সংসারই

সংসারটাই ওনার সব কিছু ছিলো আর বাবার সাথ এত যতই মানুষ বলেনিক মেয়েরা আছে দেখে নেবে কিন্তু একটা মানুষের তো কাছের মানুষ হওয়া দরকারি যার সাথে রাত্রে atleast গিয়ে বলবে কি হলো না হলো তার মন খারাপের কথা

যতই আমরা মেয়ে হই যতই support করি তো ওটাই হলো ব্যাপার এখন অনেক ভেঙে পরেছিল তাও এখন অনেক ওই tension tension -এই মা-এর শরীর খারাপ হয়ে গেছিলো এখন তাও একটু ঠিক হয়েছে

আবার সেই আবার কালকে চুরি হলো সেই নিয়ে আবার tension মানে একটা জিনিস ম হচ্ছে মানে থামছে তার একটা start তার আগেই দিদা আর একটা দিদা মারা গেল সেখানে গিয়েও tension

কয়েকদিন ধরে খালি কেঁদেই যাচ্ছে কেঁদেই যা যাচ্ছে ওখানে মানে পাঠালাম যে ওই বাড়িতে গিয়ে একটু mind টা fresh হবে ওখানেও সেই একটা কান্ড ঘটে বসে রইল

যখন মানুষের এরকম সময় আসে তখন এরকমি হয়

মানুষের যখন খারাপ সময় চলে না তখন খারাপ সময়ে সব দিক দিয়ে আসে আর আরেকটা কথা কি জানো তো জানো উপরে ওঠার দিকে তুমি ধরো হচ্ছে গিয়ে তুমি speed এ ধরো কালকেই আমি একটা ই করলাম ধরো তুমি দোলনাতে দুলতে চাইছো ঠিক আছে

দুলতে গেলে তোমাকেই শুধু দোলনায় জোর করে তোমাকে যদি দোলনাতে দুলতে হয়ে তাহলে এটা তুমি কি করে দুলবে এটা তুমি দুলতে পারো কি যে তোমার দোলনাটা পেছন দিকে অনেকটা টেনে

তো ওই জন্যই হচ্ছে গিয়ে life -এ কতটা নীচে যাওয়া যায় কতটা কষ্ঠ পাওয়া যায় এই যে আমরা ভাবি দুঃখের পরে তো সুখ আছেই এটা তো একদম মানে কেউ এটাকে ই করতে পারবে না যদি তুমি সুখের time দেখেছ মাঝখানে দুখের time আবার আবার তোমার সুখের time আসবে

আসতেই হবে আমি দুঃখ নিয়ে তো মরতেই পারি না এটা তো মানে কারোর জীবনেও মনে হয় না

time তো সুখের আসেই এবার আমি জানিনা আমি সুখের time পেরিয়ে দিয়েছি না আমার জন্য অপেক্ষা করছে।

কিন্তু আমার তো মনে হয় যে আমি আমার সুখের time আমি যদি নিজেকে বলি সবার তো নিজের জীবনে নিজস্ব সুখের time থাকে

সেই সুখের time -টা তো আমি আমারটা আনন্দ করে এখনো পর্যন্ত সেই সময়টাতো কাটাইনি আমি তো রোজগারের পেছনেই ছুটেছি, কার কী লাগবে তার পেছনে ছুটেছি সংসার কী করে ভালো থাকবে তার পিছনে ছুটেছি

একদম মানে এবার দায়িত্ব গুলো তুমি একটু যদি ছাড় ছাড়ো মানে এবার একটু পুরোপুরি যে দায়িত্বটা তোমার রয়েছে বাড়ির সেটা যদি আর্ধেক আর্ধেক করে ভাগ করে দাও তারপর একদম ছাড়া হাত-পা হয়ে যাবে

তখন তুমি নিজের মতো life কাটালে একটু time দিলে নিজেকে এখন তোজো তো বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেছে বলতে গেলে ও তো নিজেরটা দেখে নিয়েছে তোখন হবে তোমার সুখের time যখন তুমি দেখতে পারবে না চোখের সামনে যে হ্যাঁ আমার ছেলেটাও এখন

Establish হয়ে গেল একটা জায়গায় পৌছে গেছে আর তখন তো দাদাকেও অত দেখতে হবে না তখন তুমি পাবে একদম পুরো নিজের time এখন তুমি হাত পা ছেড়ে একদম উড়তে পারবে

একটা time -এ গিয়ে খারাপ হবেই

তো তুমি যত করবে তাও তুমি বলবে তোমাকে যখন যে তুমি কী করেছো তো তোমার একটা time -এ মনেই হবে সত্যি আমি কি করেছি বা কেন করলাম

আজকে আমি মা বলে হয়তো আমি অনেক দায়িত্ব নিয়ে অনেক কিছু নিয়ে কাজ করি কিন্তু যখন ও বড় হয়ে যাবে ওর life এ ও ব্যস্ত হয়ে যাবে তো আমি দেখলাম আমি তো একাই

যে যার মতন সময়ও কাটাচ্ছে বা আমি যখন আমার সময় পাবো তখন আমার বয়স অনেকটাই

hello পূজা

হ্যাঁ এই তো চলে যাচ্ছে তুই কেমন আছিস অনেকদিন পর হ্যাঁ রে অনেকদিন পর আরে সামনে পুজো আসছে না তো আমি ভাবলাম যে যদি যদি এইবারে তুই আমাদের সাথে ঘুরতে যাস খুব মজা হবে phone করলাম ভাই পুজোতে কি plan আ first আগে shopping হোক shopping টা যদি হয়ে যায় তাহলেই না ঘুরতে যাওয়াটা হবে shopping এ যাবি time কর হ্যাঁ রে shopping টা তো পুজোর একটা অনেক বড় part মানে পুজো মানেই হচ্ছে shopping shopping ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে এই দেখ সেরকম মানে তুই কবে থেকে shopping শুরু করিস আমি shopping করলে কি বলতো মানে অনেকে আছে এক মাস আগে থেকে শুরু করে দেয় shopping য়ে টুকটাক জিনিস কিনছে এটা কিনছে ওটা কিনছে but আমাদের family তে খুব মানে চাপ থাকে তো মানে ওই প্রথমা দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে দিই shopping করা ওই ওই পাঁচটা পাশ থেকে আগে আগে আরে আগে

মানে আমি ওই টুকটুক করে বছরে কিছু না কিছু কিনতেই থাকি এটা ওটা আজকে সেখানে গেলাম পছন্দ হয়ে গেল কালকে ওখানে গেলাম পছন্দ হয়ে গেল এটা কিনলাম এইটার সাথে এইটা matching করে ওটা কিনে নিলাম মানে তুই pressure টা রাখিস না যে আমি পুজোর আগে আগে জিনিস কিনব তো এরকম করে কি বলতো সারা বছরে টুক টুক টুক টুক করে কিনতেই থাকি college এও যেতে হয় নানা রকমের জামাকাপড়ও লাগে তো সেই জন্যেই কিনি ভাই আর পুজোর বল না makeup টা exactly হ্যাঁ মানে এটাই হচ্ছে ব্যাপার জানিস তো আসলে পুজোর আগে কিনলে কি বলতো সে প্রচুর একটা ভিড়ের ব্যাপার থাকে এবং লোক ধাক্কা দিয়ে ঢুকে পছন্দ করে নিজের জিনিসগুলো তুলে আনা কিংবা ধরো

চাপে থাকি তো আমি ওই জন্য জানিস তো পুজোর আগে এতটা বেশি pressure নিতে চাই না আমার মনে হয় পুজোর আগে আগেই সবকিছু করে গুছিয়ে রাখা ভালো পুজোর জন্য কারণ আমি আগেও একবার এরকম শাড়ী কিনে আর অ্যা দিয়ে এসছিলাম falls pico করতে জানিস তো

কিন্তু পুজোর আগে কিনতে যেতেই হয় তার পিছনে reason হচ্ছে আমার যেহেতু joint family বাবা মা দাদার সাথে সাথে তো আমার কাকু কাকিরাও আছে তাদের আবার দুটো ভাই বোন আছে তাদের সবাইকে নিয়ে একসাথে যাওয়া তাদের পছন্দ মতন জামা কাপড় কেনায় এবং কি বলতো কিছুটা বাবার রাখা দেয় পুজোর সময় আবার বাবা মা এর থেকে পাই দাদু ঠাকুমার কাকু একই আছে তারা তারাও কিছু টাকাতে কিছু টাকাটা savings করি কিছু টাকা দিয়ে কিছু কিনি তো পুজোর সময়ও কেনা হয় তবে মাত্রায় কমই বলতে পারি তোরটা কি বল? আরে আসলে কি বলতো স্নেহা আ family তে এত লোকজন তো আমাদের কাকু কাকিমা জেঠু জেঠিমা এদের shopping করতে করতে shopping এ ধর শাড়ি কিনলো কই কেউ পাঞ্জাবি কিনলো এটা কিনলেও কেউ shirt কিনলো এই কিনতে কিনতে কিনতে কিনতে আমার আর কেনা হয়ে ওঠে না এর সাথে যাও এর সাথে গিয়ে ওখানে গিয়ে dress দেখে আসো ভাই এর সাথে যাও ওখানে গিয়ে ওই দোকানে গিয়ে এটা দেখে আসো তো আমার ওই কিনতে কিনতে late হয়ে যায় তারপর পাপা মার জিনিসপত্র কেনা মায়ের জন্য শাড়ি কেনা বাবার জন্য shirt কেনা, pant কেনা ভাই বোনের জন্য এটা ওটা কেনা তো মানে কিনতে কিন্তু আমারই late হয়ে যায় মাঝে মাঝে আমারও ইচ্ছে করে না পুজোতে market shopping shopping করিয়ে দিই পাপাকে কিছু কিনে দিই budget বাঁচবে কিছু কেনাকাটি করে দিই ও হয়ে ওঠে না আমার ওই late ই হয়ে যায় ওই তাই পুজোর আগে আগে shopping ততটা করার করে নিই মানে আমি তোর কি পড়তে টা কি ভালো লাগে? পড়তে basically আমি prefer করি jeans top শাড়িতো কমই পড়ি শাড়িটা একটু problem হয় শাড়ির ব্যাপারে আমি সেরমভাবে খুব একটা জানি না যখন শাড়ি পরতে খুব ইচ্ছে করে মায়ের মা খুব মানে quality quality কেমন কোথায় কেমন কম দাম নেয় কিরকম দাম নেয় কি রকম হবে শাড়ি মা basically সবই জানে তো মায়ের সাথে গিয়েই কেনে কেনাকাটি করে আসি ভালো জায়গায় গিয়ে গড়িয়াহাট গড়িয়া বাজার এইসব জায়গায় গিয়ে মা এর সাথে ঘুরে শাড়ি ফাড়ি দেখে মাই কিনেফিনে দেয় আমার সেরকম idea নেই but basically আমি পড়ি ওরকম top jeans এমনি western dress সব রকমেরই জামাকাপড় পড়িস আর কি? সব রকমই পড়ি শাড়িটা মায়ের সাথে গিয়ে কেনাকাটি হয় আর কি তোর কেমন dress পছন্দ? মানে কিনিস কেমন? হ্যাঁ type এর দ্যাখ আমি তো তোকে প্রথমেই বললাম যে fashion এর ব্যাপারটাতে কি বললাম আমি খুবই obsessed ঠিক আছে আর shopping করতে কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর আমার এই shopping এর matter টা আমি মায়ের থেকেই শিখেছি মানে কি বলতো মায়ের সাথেই আমি ছোটবেলা থেকে বেরিয়ে দেখতাম যে মা কিভাবে burgaining করে কোথা থেকে জিনিস কেনে আমার মা শুধুই শাড়ি পরে যেহেতু তো মা কে ছোটবেলা থেকে দেখতে দেখতে আমারও শাড়ি পরতে এতই ভালো লাগে এতটাই ভালো লাগে তো আমি atleast পুজোতে দুটো থেকে তিনটে শাড়ি তো কিনি মানে আমার এতই ভালো লাগে মানে ষষ্ঠী, অষ্টমী must শাড়ি পরাটা তো শাড়ির ব্যাপারে বলতে গেলে তো মানে huge শাড়ি থাকা সত্ত্বেও আমার যেন মনে হয় যে আরো দুটো কিনি আরো দুটো কিনি মানে এটা তো traditional দিক থেকে গেলো আর যদি western বলিস western dress ও আমার খুব ভালো লাগে কিন্তু western dress গুলো কিভাবে বা আমি একটু online থেকেই shopping করতে prefer করি আর শাড়ি ব্যাপারটা আমি আবার একটুখানি গিয়ে গড়িয়াহাট তারপর market এ গিয়ে ভালো করে নিজের হাতে ধরে ব্যাপারটাকে দেখতে খুবই ভালো লাগে আর গড়িয়াহাটে তো শাড়ির huge দোকান huge মানে গড়িয়াহাট গোলপার্ক নন্দন এগুলো তুই হয়তো শুনেই থাকবি এইখান থেকে shopping করতে just awesome লাগে মানে কমের মধ্যে ভীষণ ভালো ভালো quality পেয়ে যাবি এবং quantity তে অনেক পেয়ে যেতে পারিস মানে যদি তুই সেইভাবে burgaining করে নিতে পারিস quantity তেও অনেক শাড়ি তুই নিতে পারিস তোর একবার যাওয়া উচিত জানিস তো

depend করে ওটাই তো আমি খুব শাড়ি পড়তে ইচ্ছে করছিল একটা জায়গায় জায়গায় যাবার কথা ছিল তো ভাবলাম একটা শাড়ি কিনবো তো আমি হুট্ করে না মানে offline এ কেনাটা আমার উচিত ছিল সেটা না করে আমি online এই order দিয়ে ফেলি

মায়ের সাথে চলে যাই তুই যে বললি না গড়িয়াহাট ফাট গেলে ভালো quality তে পেয়ে যাবো ভালো দামে পেয়ে যাবো এখন মায়ের সাথেই চলে যাই শাড়ি টাড়ি কিনতে

এক colour এর শাড়ি পড়তে খুব prefer করি আমার ভীষণই ভালো লাগে এক colour এর শাড়ি পড়তে মানে খাদির কাপড়গুলো যেগুলো printed হয় না বুঝলি ওরকম type এর শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে oxidise এর সাথে একটুখানি সাজলাম খুব light type এর একটা makeup করলাম মানে গরম এমনি অষ্টমীতে সারাদিন ঘুরে বেড়ানো তো অত heavy makeup টা না আমি ঠিক পছন্দ করি না তো সেটার জন্য ওই এক colour এর শাড়ির সাথে light makeup ব্যাপারটা just জমে যায় আমার কি বলতো western dress পড়লে বা online এ করলে আমি সব সময় dress না শুধু একটু light থাকে আমার colour এর সাথে যেন light কিছু dress match করে বুঝতে পারলাম তুই light colour টা prefer করিস খুব পছন্দ করি মানে আমার খুব ভালো লাগে আরকি dress যখনই নিই বা শাড়ি যদিও নিই মানে এক colour এর মধ্যে তো আমার dress খুবই পছন্দের যদি নি তো মানে light type এর নি যাতে ফোটে আর কি dress গুলো দেখতেও খুব ভালো লাগে আর colour বেশি prefer করি আমি white black দুয়ের মধ্যে তোর কেমন লা তোকে তোকে পড়লেও সুন্দর লাগে আমি তো ছবি দেখেছি তো তোকে পড়লেও ভীষণ সুন্দর লাগে তো অনেকগুলো ছবি আমি western এসে দেখেছি তো choice টাও খুব সুন্দর আমার তো তোর dressing sense খুব ভালো লাগে তোর যেমন আমার শাড়িগুলো খুব ভালো লাগে তোর ওই photo দেখে আমি শাড়ির মাকে জোর করেছিলাম মা আমার ওই আমার হবে না শাড়িটা খুব ফালতু এসছে তুমি চলো আমার সাথে চলো গড়িয়া বাজার চলো ওখান থেকে শাড়ি prefer করবো quality আমায় একদম মানে আমি হাতে ধরে বুঝতে পারি না তুমি চলো তোমার সাথে গিয়ে কিনবো আমার কি বলতো colour এর মধ্যে always আম black colour টা খুব favourite all time favourite ওটা বলতে পারিস আমার all time favourite মানে সেটা আমার জুতোর দিক থেকেই হোক শাড়ির দিক থেকেই হোক কিংবা জামা কাপড় western dress everything আমি জানিনা কারণ আমি black এর প্রতি খুব obssesed যেহেতু black colour টার সবকিছুর সাথে যায় এবং মানে কি বলতো skin tone টাও খুব bright লাগে বুঝেছিস তো তো সেই কারণের জন্য black টা আমার altime favourite এছাড়াও আমি বলবো না white টা আমাকে দেখতে খারাপ লাগে white টাও খুব সুন্দর আমি ash colour খুব prefer করি western dress এর দিক থেকে এছাড়াও bright colour এর মধ্যে yellow আমার খুব পছন্দ তো এইগুলোই by the way তোর favourite brand কোনটা জামাকাপড়ের offline এ খুব একটা করি না ঠিক আছে আমার যা shopping করার থাকে তোকে তো এক্ষুনি বললাম flipkart এ একটা order করে ফেলেছিলাম ভুল করে শাড়ি

শুধু মানে যেরকম হয় না ভুলভাল চলে আসবে ওরকম order forder করলে তো urbanic আছে ওটা ভালো brand তারপর তো ই বল না urbanic ছাড়া তুই বোধহয় Zara থেকে কিনেছিলি সেই কিছুদিন আগে yes yes yes মাথায় আর ছিল না Zara বল ও ওই brand গুলো খুব ভালো মানে বড়সড় brand তো ওখান থেকে কিনেছি মানে শাড়ি ফারি কখনো কেনা হয়নি আমার dress বলতে আমি সবসময় Zara থেকে খুব একটা prefer করি বল urbanic বল quality তেমন ভালো দামটা হয়তো একটু প্রচুর পড়ে but quality ভালো হ্যাঁ যেরকম হ্যাঁ যেরকম না online এ কিনতে খুব একটা দেখিনি তোকে মানে কিনিস খুব একটা কিনিস না আমার online এই মনে হয় তোর যা কেনার জন্য সে তো কোত্থেকে কিনিস বেশিরভাগটাই যেহেতু টুকটাকই বাইরে বেরোই তো সবসময়ই বাইরে থেকেই বেশিরভাগটা কেনা হয় মানে হাতে ধরে দেখে কিন্তু কিন্তু সেরমভাবে বলতে গেলে আমিও urbanic টা খুব prefer করি মানে kind of one piece বা shorts type এর dress এর জন্য western dress এর জন্য এছাড়া তো আমরাও যারা ভালো লাগে আর normally যদি তুই বলিস আমার lake mall এ যে Zudio আছে সেখানে just cheapest price এ যা সুন্দর সুন্দর comfortable dress পাওয়া যায় এছাড়াও এখন Zudio নতুন makeup বের করেছে তো আমার তো just nailpolish গুলো awesome লেগেছে তুইও try করতে পারিস sixty nine এ বা seventy nine করে খুব ভালো ওদের deo গুলোও খুব ninety nine এ অনেক ভালো ভালো deo দিচ্ছে body spray দিচ্ছে তুই একবার পারলে Zudio থেকে ঘুরে আসবি because Zudio ইদানিং আমার right now favourite হয়ে গেছে but একটু দেখে শুনে বুঝে যখন যাবি একটুখানি time সাপেক্ষে যাবি কারণ ওরা ওদের brand এর জন্য বেশি খরচা করে না ঠিক আছে মানে খুব কম মানুষ হতো Zudio র ব্যাপারে জানে কারণ ওরা বেশি আ advertise করে না মানে ওরা যত কম budget এ পারে জামাকাপড় sale করে তো তুই গিয়ে একবার দেখে আসতে পারিস আ এছাড়া Zudio ছাড়াও আমি Lake mall এ টুকটাক Max এ যাই Pantaloons এ যাই Pantaloons সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না